একটি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটার সামনে একটা বড়ো সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিল্ডিং টার সামনে অনেকগুলো জঙ্গল দেখতে পাচ্ছি এবং একটা কলা গাছও দেখা যাচ্ছে এখানে --

পেট্রোল পাম্প টি ইন্ডিয়ান ওডেল পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্প এর মাথার ওপরে --